সামনে একটা কিসের ফ্যাক্টরি জানি না এই ফ্যাক্টরি -টার নাম কি একটা--

এখানে একটা কি যেন একটা ফলের মত এখানে অল টাইম সবজি পাবে আলু--

সামান কিতনা হে সবকিছু অল টোটাল পাওয়া যাবে সবজি মশলা চেনি চাপাটি সবকিছু সকাল থেকে সন্ধ্যেদুপুর খাবার জিনিসের ইস্তেমাল ওগলা সবকিছু এইখানে পাওয়া যাবে।